কে?

এই তো, তোকে ঐ number টা কি হল, ঐ নাম্বারে? হুম, টর ঐ number টা কি হল? কি আর হবে এটা কার number

নতুন নিয়েছিস নাকি? নতুনই number নতুন নিই নি। আহ কোথায় আছিস?

কালকে

কালকে ঐ phone টা launch করবে। আর আজকে একবার ma'am কে phone কর না। maam কিন্তু আমাকে call করেছিল ঠিকাছে। বলল যে নিতাই কে বলো। তো এখন ও পর্যন্ত ওরকমের call আসেনি আজ call এরকম বলল ঠিকাছে। আমি বললাম ঠিকাছে call আমার মনে হয় বিকেল বেলা হয়তো হবে পাঁচটা, সাড়ে পাঁচটা বলছি ঐ আমার একটা confusion হচ্ছে ঠিকাছে আমার একটা confusion হচ্ছে, একটা confusion হচ্ছে মানে হচ্ছে একটা, দুটো ফোনের হচ্ছে, দুটো ফোনের মধ্যে কোন phone টা নেব? সেতা বুজতে পারছিনা i q j seven একটা হচ্ছে, আর একটা আছে one plus আহ nord আহ মানে তুই কিসে focus করতে চাইছিস মানে কি বলে তুই কি processor এ focus করতে চাইছিস না camera? উম দুটোই, দুটোই average হবে, দুটোই খুব ভালো হবেনা আহ processor হবে ঠিকাছে। আর মোটামুটি normal camera হবে, মানে মোটামুটি one eighty P তে video থাকবে, four K তে না হলেও চলবে আর one plus এর একটা সমস্যা হচ্ছে যে amoled display quality টা খুব একটা ভালো না, amoled না। ঐ display আর

আর এতে একটু মানে এ টা বেশি আছে কি বলবো তোর ram টা বেশি আছে আরকি one plus এ। আট GB ram আছে, আর আট GB expandable মানে ষোলো GB ram আট GB ram হলে তো ভালো। আট GB ram আর আট GB expandable তালে তো ভালই। c q তে six GB আছে। কি ফোন নেবো বুঝতে পারছিনা। দুটোই ভালো কিন্তু দুটোর মধ্যে তাই confusion হচ্ছে দেখ দুটোর মধ্যে হচ্ছে average যে হয়য় ঠিকাছে মানে বল c q এর camera এর থেকে one plus এর camera better একশো আট mega pixel ঠিকাছে, micro shooter আছে ওর মধ্যে ঠিকাছে, ঠিকাছে কিন্তু এর মধ্যে micro নেই মানে কি বলবো অনেক ছোট ছোট জিনিস তুই খপের মতো দেখতে পাবি ঠিকাছে যেগুলো তুই খালি চোখে দেখতে পাবিনা।

আর one plus এ আহ optical OIS আছে। এবার এটাই confusion হয়ে যাচ্ছে ঠিকাছে উম কালকে বেরোবে ঠিকাছে flipkart এ দেখাচ্ছে নাকি? flipkart এ না, flipkart এ বেরোবে না এখন। flipkart আসতে সময় লাগবে। Amazon এ আসবে আগে। মানে কত দাম বলছে ওরা? দাম ঐ কুড়ি হাজার মতো। ও

কি হবে, কি নেবো বুঝতে পারছিনা। দেখা যাক। One plus ই নিয়ে নেবো নাকি বলতো? one plus আমার ভালই লাগে। কিন্তু one plus এর দামটা প্রচণ্ড বেশি। একমাত্র এতেই আছে। one plus এই one plus ই দেয় আর ওটা সব থেকে world এর best OSR তোর ঐ তিরিশ হাজারের নিচে budget mark করে।

change করার জন্য বলেছি ঠিকাছে, রমজান ফমজান কবে শেষ হবে? অতো মনে হয় ঐ কুড়ি তারিখ ফুরি তারিখ অবধি তো হবে।

এখন তো বেশিরভাগ বাইক ফাইক বিক্রি হচ্ছে হুম এই time এ তো বেশি বাইক কেনে second hand bike গুলো সব

না না । কি করছিস এখন? ও। আর একটা দেখলাম রাস্তা দেখলাম, চিপস এর কাজটা, ঐ চিপস এর কাজটা চালু করতে হবে। এই দুটো ছেলেকে বলে রেখেছি ঠিকাছে। হুম চিপ চিপস, ধুপ নাহলে ঐ packet এই তিনটে রাস্তার মধ্যে যে কোনও একটা চালু করে নেবো। আর দুমাস কাজ করে, কি বলিস? কুড়ি হাজার টাকা জমিয়া তালে এই কাজ করে চলছে না, এই কাজ করে হচ্ছে না। সারাদিনের pressure সারা রাত কাজ ফাজ করে তারপরে এতক্ষণ রাত্রিবেলা back to back call আসে। swiggy এর মতো back to back call আসে back to back call রাত্রিবেলা ও back to back ই আসে একদম রাত্রিরে। all time screen share করিয়ে কাটে। ও ঈদে চলছে ও আর one month এখন ও করে গেছিস তো? হ্যাঁ, মোটামুটি call নিচ্ছি OTT চলছে, OTT কবে করে গেছে। হ্যাঁ

হ্যাঁ, ওদের data অনুযায়ী কিন্তু আমার তিরিশ দিন complete হয়ে গেছে। তোর তো ঐ হিসেব মতো তুই তো একমাসের তো salary তো পেয়ে গেছিস। হ্যাঁ, এক মাসের salary পেয়ে গেছি। ঐদিকে training এর টাকা ও পেয়েছি ঠিকাছে মানে ধরনা flow heat করে একমাস complete হয়ে গেছে কিন্তু ওদের data বলছে যে আমার নাকি একমাস ও হয়নি। যাক আমার ই ভালো আমার target ফারগেত অনেক কিছু কম আছে। আমার quality score দেখাই হয়না। আমার দু, চারদিন পর থেকে দেখা হবে quality score ওদের data বলে জানি ও না company এর সাথে অনেক কিছু। দেখা যাক। এবার আজকে ঐ ছেলেগুল এসে box গুলো নিয়ে যাবে। এই সেই ছেলেগুল আসতো মনে আছে সেই বাছা বাচ্চা ছেলেগুলো। eleven, twelve এ পড়ে। আরে eleven, twelve এর ছেলেগুলোরে ভালো একটা গান গায়, guitar বাজায় ওরা ওদের box ফক্স পড়ে আছে একটা ছেলে বেশ চশমা পরে থাক চশমা পরে থাকতো ও বেশ ভালো গান গায়। চশমা পরে থাকে, ও সুভজিতের কথা বলছিস, না না। সুভ্র সুভ্রজিত না। গানের ছেলে আছে ঠিকাছে, গানের ভালো ভালো ছেলে আছে। না ঐ তোর এখানে একটা দেখেছি ও ভালো গান গায়। আমাদের team এ সবকিছু জোগাড় হয়ে গেছে ঠিকাছে। কেবল আহ guitar ফিতার, octopad, তারপরে তোর আহ কি বলে piano, synthesizer synthesizer piano একই প্রায় ঠিকাছে। তারপরে একটা খালি বাঁশি বার করছে আবার টুবাইরা। কি বাঁশি বাজাবে নাকি? হ্যাঁ, কে আবার বাঁশি বাজাবে ঠিকাছে। একটা ছেলের বাড়ি গেছিলাম উম তারপর ঐ ছেলেটার বাড়িতে গানের set up আছে তুই দেখলে কেমন হয়ে যাবি ঠিকাছে। ওর ঘরটাই studio ওর ঘরটা studio মানে সব রকমের বড় বড় machine লাগানো আছে চারিদিকে। হ্যাঁ।

ঠিকাছে। depth sensor তারপরে তোর আহ কি বলে speaker sensor সব লাগানো। ছেলেটা আলাদাই, আলাদাই দরজা ফরজা সব কাঁচের air proof sound পাওয়া যাবেনা।

দেখলাম ঐ ছেলেটা বেশ আলাদাই ঠিকাছে জমিদার ছেলেগুলো আবার আসবে একটু box গুলো নিয়ে যাবে আবার সন্ধ্যেবেলা ভাল লাগছে না খেলে তেলে আবার আসবো, এসে আবার একে তো দিতে হবে box টা। এই ব্যাপার ঠিকাছে চও আমি খেলতে তেলতে যাই তাহলে। আর interview টা কি হল বলবি হ্যাঁ একটু পরে খেলতে যাবি ক্ষণ পাগলা নাকি পাঁচটা বেজে গেছে।

কতক্ষণ খেলবো বলতো এক ঘণ্টা খেলবো সাড়ে পাঁচটা থেকে? just পাঁচ মিনিট পরে গেলে তোর কি হবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?

হম, পাঁচ মিনিট পরে যাস। পায়ে আমার লেগে গেছে এই holi তে পুকুর থেকে ঝাপ মেরেছি পায়ে লেগে গেছে, হাঁটুতে। হম

holi তে ঝাপ মেরেছিস তুই? এটা আবার কি হল? ও পুকুরে, রঙ ফং খেলেছিস? রঙ বলতে আবি আবির খেলেছি।

এবারে সেরম কিন্তু ইয়ে পরেনি, অতটা সবাই এবারে মানে আবির নিয়েই খেলেছে। তুই একটা জিনিস কি লক্ষ্য করেছিস যে এই যে যত দিন যাচ্ছে holi শুধু নয়, কালি পুজো ফালি পুজো যত দিন যাচ্ছে কিন্তু এই craze টা কিন্তু কমে যাচ্ছে আমি দেখছি ঠিকাছে। মানে আমি দেখলাম গত তিন চার বছর ধরে আমি এটা notice করলাম এই craze টা কমে যাচ্ছে। কালীপূজায় আমাদের এখানে সেই level এর বাজি ফাটানো হয়, সেই level এর ঠিকাছে। কিন্তু আমি আগের বছরে দেখলাম একটু মানে vibe টা একটু কম লাগলো।

বুঝলি craze টা একটু কমে যাচ্ছে। হুম হয়েছে, কাজে ফাজে ব্যাস্ত হয়ে যাচ্ছে। মানে প্রচুর holi খেলা হতো ঠিকাছে এখন যেন অনেকটা কমে গেছে। এখন সব ছেলে মেয়েদের যেন energy নেই। আমরা যখন five, six এ পড়তাম তখন সেই level এর holi হম।

EMI ও দিতে হয় EMI কি ঘর থেকে দিচ্ছে নাকি? হ্যাঁ EMI এর টাকা আমার side করে রাখা আছে। EMI কদিন চলবে? already দুমাস আমি দিয়ে দিয়েছি, দুমাস মানে বুঝতে পারছিস কো টাকা আট হাজার টাকা দিয়ে দিয়েছি। ঐ কাজে ঢোক তাড়াতাড়ি। আমার কাছে আমি বলে দিচ্ছি এই আর দুটো আমি দিতে পারবো এখন ও আমি দুটো দিতে পারবো। কিন্তু তোকে কাজে ধুকতে হবে, তুই চালিয়ে খাস একটা দিতে পারবি ভেবে তাড়াতাড়ি ঢোক আগে এবারে এই তাই time ঠিকাছে। কারণ রমজান চলছে ঠিকাছে, এই সময় vacancy থাকবেই। কোনও না কোনও company তে থাকবেই এই আছে আমাকে বললো, দেখ তুই দেখ আগে interview দিয়ে দেখ

সাড়ে পাচটার মধ্যে যদি call না আসে একবার call করে দেখবি না বলবি কখন interview হবে না। call তো আসবেনা মনে হচ্ছে কারণ এরা যখন দেখেছি আমাদের যখন call যখন আসে তখন কি করে এরা দু একটা group create করে ঠিকাছে। তো এই group টা create করার পরে call ফল আসে ঠিকাছে, তো এবারে তো আমি দেখলাম কোনও group ও কিছু create তিয়েট করেনি বুঝলি কি বলছিস? হ্যাঁ আমাকেও করেছিলো group এ add করেছিলো তারপরে আমি বেরিয়া এলাম।

আহ দারা দারা বলছে I do call ও আর ma'am তো বারবার বলছে নাকি ঐ সাড়ে বারো হাজার টাকা নাকি salary হবে। আরে ঠিকাছে, আরে এখন তো কাজ নেই আগে ঢোক না। ওটাই তো বলছি ওটা একটা round দিতে হবে তোমাকে। জানি ঢোকার পরে অনেক অসুবিধা হবে হ্যান ত্যান কিন্তু আমি EMI টা তো দিতে পারবো। হ্যাঁ, আগে ধোক না, তুই কম বলে ঢুকছিস না এটা তো ঠিক না আগে ধোক। তবে বেশি কিছু করিস না হ্যাঁ এটা দেখ আমি শোন আমি তোকে বলে দিচ্ছি আমা আমার ও যখন salary ওরকম ছিল কি বলে আহ বলছি offer letter দিয়েছিল তোর তো সাড়ে তেরোর বেশি salary মানে চোদ্দই salary ঠিকাছে তুই যখন পেল এটা পাবি offer letter টা পাবি আমার টা তখন দিয়ে দেখবি একই আসবে। আর কি বলে তোর আমার তো দুটো absent ছিল একটা half day ছিল তাও আমি বারো হাজার ছশই পেয়েছি। দুটো absent একটা half day কারণ তোর তো ইয়ে salary তো তেরো হাজার সাতশো কত দুটো absent half day হয়ে ঠিকই তো আছে মোটামুটি। তুই যখন offer letter পাবি তখন বুঝতে পারবি offer letter এ তোর offer letter আর আমার offer letter একই হবে প্রায়ে দেখে নিবি। zomato এর একই। কি জানি আমার এ দরকার নেই ঠিকাছে কিন্তু একটা কাজ হলেই হয়ে যাবে যাতে আমি EMI টা দিতে পারি। এবার শুধু message টা পাঠিয়েছে।

একটা কাজ দরকার, কাজই নেই। সুমন ঠিকঠাক একটা hospital এ কাজে লেগে গেছে। একটা হসপিটালে আহ এতে আলাম্পুরে। আলাম আলাম্পুরে কি আছে hospital ওখানে কাজে লেগে গেছে আর ওখানে নাকি মানে তুই সকালবেলা, না না মাইনে এই আট, নয় হাজার টাকা মাইনে ঠিকাছে। আট, ন হাজার টাকা মাইনে আর সব খাওয়া দাওয়ার খরচা মানে ওরাই দেবে। মানে ওখানেই canteen আছে ঠিকাছে তুই ওখানে গিয়ে সকালবেলা খেতে পারবি free তে, তারপর তোর জন্য সব free তারপরে দুপুরবেলা খাবার free

মানে ঠিকই আছে রো রোজ রোজ কে অতো rich খেতে পারবে নাকি।

সে ঠিক আছে আর সাহিল কি করছে? ও কোথাও নেই

আরে সাহিল ফাহিল ঠিক আছে সাহিলের তো EMI চলছে না আমার তো EMI টা চলছে।

বুঝলি দেখ ভাই আমাদের যেমন দুর্গা পুজো ওরা আমাদের দুর্গা পুজোর সময় যত জারি job নেই সবারই EMI নেই ফালতু মাথায় ঐ EMI এরpressure টা নেই। আমাদের তো EMI টা তো দিতে হবে সেই pressure টা তো আছে আর প্রতি মাসে চার হাজার টাকা কম টাকা না ঠিকাছে। হ্যাঁ, চার হাজার টাকা করে হ্যাঁ, এক লাখ চল্লিশ তাই তো, এক লাখ চল্লিশ হাজার টাকা একটা কিছু কাজ করতে হবে ভালভাবে।

মোটামুটি আমি দেখে নিয়েছি দু বছর কাজ করলে হয়ে যাবে। দু বছর কাজ করলে তুই অনেক টাকা জমিয়ে নিবি তালে তোর বাড়ির EMI শেষ করে তুই আর ও টাকা জমিয়ে নিবি। তালে কিছু টাকা কম হবে মনে হয়। ওটাই তো এবার দু বছর কাজ করা যাবে কি ওটাই হচ্ছে ব্যাপার। আমরা কোন জায়গায় দু বছর টিকেছি বলতো? না আমি বলছি গতা যদি এক বছর ও যদি আমি টিকে যাই ঠিকাছে তাহলে তো আমি ঠিকাছে একবছরে আমি এক লাখ টাকা কামিয়ে নেবো। না আমি বলছি others

বারোশো টাকা ধর তোর তুই আহ ঠিক আছে তোর নামে wi-fi টা কোনও option নেই wi-fi টা তোকে মারতে হবেই ঠিকাছে পাঁচশো কত টাকা পাঁচশো কুড়ি টাকা তো?

পাঁচশো নব্বই টাকার wi-fi ঠিকাছে, এবার তুই ফোনের টা ফোন মারবি আমি তোকে বলে দিচ্ছি, ফোনের একটা তিনশো পঁচানব্বই টাকার পাওয়া যায় ঠিক আছে jio sim তিনশো পঁচানব্বই টাকার pack হয় ঐ pack টা তুই মারবি তিনমাস তোর call data চলে যাবে আর তোর net কিসের জন্য লাগে রে তোর ঘরে wi-fi থাকতে আরে সেতো ঠিক আছে ওটা তো না হয় আমি মেনে নিলাম কিন্তু এবারে যদি আহ মানে কাজ যদি থাকে তবে তো ঠিক আছে নালে তো এ অসুবিধা।